ছবিটিতে আমরা একটি হোটেল দেখতে পাচ্ছি।

ছবিটিতে একটি বাড়ি দেখা যাচ্ছে।

সামনের ছেলেগুলি হলুদ রংয়ের জামা পড়ে আছে।

সাম্নের দিকে একটি পাকা রাস্তা দেখা যাচ্ছে।

ছবিটিতে আমরা একটি পাহাড় দেখতে পাচ্ছি।

আর এর মাঝখান দিয়ে একটি ছোট্টো নদী বয়ে গেছে।

ছবিটিতে আমরা একটি এয়ারপোর্ট দেখতে পাচ্ছি।

সামোনে একটি পাকা রাস্তা দেখা যাচ্ছে।

চারিদিকে অনেক বড় বড় গাছপালা রয়েছে।

রাস্তার মধ্য দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে।

গেটের নিচে অনেক বাইক দাঁড় করানো আছে।

ওই যে ওখানে কয়েকজন লোক উজু করতেসে।

নদীর মাঝখানে একটি প্যাকেট দেখতে পাচ্ছি।

মাঠের চারিদিকে অনেক বড় বড় গাছপালা দেখা যাচ্ছে।